এই ছবিতে একটি ফাকা রুম দেখা যাচ্ছে।

তারা একটি লম্বা টেবিলের চারপাশে দাঁড়িয়ে আছে।

বামদিগে কিছু উ দর্শক বসে আছেন।

কিছু দোকানপাটও দেখা যাচ্ছে।

দূরে একটি ফাঁকা মাঠও দেখা যাচ্ছে।